আমি তো পড়া সোনা করি না আমি তো কিছু জানি না তো

ঠিক আছে হ্যাঁ হে সহায়তা আমি তোমাকে করবোই হে সহায়তা আমি তোমাকে করবোই সেটা তো কথা আমি তোমাকে করবোই গো আমি কোথায় যাবো না আমি থাকবো তোমার সাথে থাকবো

আলু আলু আলু তুমি করি আলু আলু আলু এ তোমার আছে আলু আর আর পিয়াজু পিয়াজু

হে আর সুন সুন সুন সুন আমি রাখি আমি রাখি ঠিক আছে আমার মা আমাকে বুলাচ্ছে ঠিক আছে আমি রাখছি না না না না আমি রাখছি টা টা আমি রাখছি hello বন্ধুরা books of western channel আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের অর্থ ও মানুষের সম্পর্ক সমন্ধিও একটি প্রতিবি বিখ্যাত বইয়ের বিষয় বস্তু ও তার থেকে প্রাপ্ত বাস্তবিক জ্ঞান এই সব কিছু নিয়ে এই বইটি আলোচনা করবো বইটির নাম হলো the psychology of money অথার্ৎ অর্থের মনো বিজ্ঞান লেখক Morgan Housel এই বইতে লেখক টাকার সম্পর্কে মানুষের বিভিন্ন মানসিকতা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 আমরা কোন জায়গায় আছি প্রথমেই তিনি বলছেন no one is crazy অর্থাৎ কেও উদ্মাদ নোই টাকা সম্পর্কে আপনার যে বেক্তিগত ধারণা তা সমগ্র পৃথিবীর উপর হয়তো মাত্র zero point zero zero one percent প্রভাব ফেলে কিন্তু পৃথিবী কি ভাবে চলছে সেটা আপনার ধারণার উপর eighty percent প্রভাব ফেলে টাকার বেপারে নেওয়া

এবং তাদের উপার্জনের পরিমান ভিন্ন ভিন্ন হতে পারে তাদের প্রত্যেকের ধারণাও ভিন্ন জীবন ও প্রকৃতি সম্পর্কে সকলের ধারণা অন্যান এবং প্রত্যেকেরি প্রত্যেকেই দুনিয়াকে তার নিজের মতো করে দেখে এই একই কথা টাকার ক্ষেত্রেও সত্য তাই টাকা সম্পর্কে অন্য কারো নিওয়া সিধান্তোকে আপনার পাগলামি বলে মনে হলেও তার কাছে হয়তো সেই সিদ্ধান্ত যথেষ্ট যুক্তি সঙ্গত আবার একই ভাবে

আপনার পরিস্থিতি ও লক্ষ অনুসারে নিও উচিত কিন্তু বেশিরভাগ মানুষ কি করে তাদের পূর্ব অভিজ্ঞতা এবং অন্যের ধারণা অনুযায়ী আর্থিক সিদ্ধান্ত নিয়ে বসে অর্থাৎ লেখক এখানে পরিষ্কার বলছেন যে আর্থিক সিদ্ধান্ত আপনি নিচ্ছেন সেটা সম্পর্ণ নিজের পরিস্তিতি অনুযায়ী নিজেই নিন এর পর লেখক বলছেন law and which অর্থাৎ ভাগ্য ও ঝুঁকি কোনো কিছুই ততোটা ভালো বা ততোটা খারাপ নয় যতটা মনে হয় এই প্রসঙ্গে লেখক বিল গেটস এর একটা ঘটনা বলেছেন আমরা সবাই বিল গেটস কে চিনি যেকোন বেশিরভাগ university পড়ুয়ারা computer কি জিনিস জানতোই না তখন class eight এ পড়া বিল গেটস computer এর axis পেয়ে গিয়েছিলেন তখন কার সময়ে সারা বিশ্বের তিনশো তিন million শিক্ষাত্রী মাত্র তিনশো জনের কাছে computer ব্যাবহারের সুযোক ছিল সেই সময়ে তার মধ্যে বিল গেটস ছিলন একজন এটা ভাগ্য ছাড়া আর কি microsoft এর সাফল্যের পিছনে বিল গেটস ও পল অ্যালেনের অবদানের কথা আজ আমরা সকলেই জানি কিন্তু এরাদুজন ছাড়াও এদের দোলে এক তৃতীয় বেক্তি ছিলেন কেন্ট ইভান্স যিনি বিল গেটস এর মতে তাদের মধ্যে সেরা ছিলেন এবং computer এ আগ্রহ এবং পারদর্শিতায় বাকি দু জনের থেকে কম ছিলেন না এটা নিশ্চিত ছিল যে microsoft এর প্রতিষ্ঠাতা দের মধ্যে ডিস্ক এবং অ্যালেন ছাড়াও কেন্ট ইভান্স অবশ্যই থাকতেন কিন্তু সেটা হয়নি কারণ high school থেকে graduate হওয়ার পূর্বেই পর্বত আরোহণে গিয়ে তার মৃতু হয় আমেরিকা থেকে প্রতিবছর যে সংখক লোক পর্বত আরোহণে যান তাদের মধ্যে দুর্ঘটনায় মারা যাওয়ার

সেই একই ভাবে সমান দক্ষতা ও মেধা সম্পূর্ণ হয়েও বিল গেটসের সাথে একই সংঘ দেখা স্বপ্ন পূরণ না করতে পেরে million এর মধ্যে একজন দুর্ঘটনা গ্রস্থ হওয়ার দুর্ভাগ্য পেলেন কেন্ট আপনার একশো শতাংশ প্রচেষ্টা সর্তেও কারণ সেটার ফলাফল সম্পূর্ণ রূপে সম্পূর্ণ না হবার কারণ হলো যেটা সত্য সেটা হচ্ছে ভাগ্য ও ঝুঁকি এবংএরা কোনো ভাবেই কর্মীও নোই কোনো ভাবেই এটাকে বর্জন করা যাই না next বলছেন never enough অর্থাৎ কখনোই যথেষ্ট নোই তিনি বলছেন ধোনিরাও উদ্মাদের মতো আচরণ করেন তিনি বলছেন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 একশো million dollar এর বেশি এই বিশাল পরিমান টাকায় তিনি যেমন ইচ্ছা জীবন কাটাতে পারতেন কিন্তু তিনি millionaire হয়ে থেমে যাননি হতে চেয়েছিলেন billionaire তাই এর পরে তিনি goldman status এ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 পাঁচ billionaire dollar বিনিয়োগ করে তিনি এই সংস্তাকে বাঁচালেন এই গুরুত্ব পূর্ণ তথ্য be dock member হিসাবে রাজাত গুপ্তা আগেই জেনে যান এবং চুক্তি সম্পূর্ণ হবার আগেই তিনি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

কিন্তু insider trading এর অপরাধে রাজাত গুপ্তা এবং রাজা রতনং এর জেল হয় এবং রাজাত গুপ্তা তার এতো বছরের অর্জিত সম্মান হারিয়ে ফেলেন কারণ তিনি জানতেন না যে কতটা enough বা কতটা যথেষ্ট এই জন্য লেখক বলছেন আর্থিক দক্ষতার ক্ষেত্রে খুব কঠিন বিষয় হলো এমন একটি gold post বা লক্ষ নির্ধারণ করা যেকানে গিয়ে আপনাকে থামতে হবে যেকোন আপনি মনথেকে জানবেন যে এটা যথেষ্ট জীবনে এমন কিছু জিনিস আছে যেগুলোর ক্ষেত্রে কখনোই ঝুঁকি নিওয়া উচিত নোই তাতে যতই লাভের সম্ভবনা থাকুক না কেন যেমন সম্মান happy স্বাধীনতা শান্তি ইত্যাদি এর পর বলছেন confounding compounding বা বিভ্রান্তিকর compounding হলো পৃথিবীর অন্যতম আশ্চর্য বিষয় যেকানে

ওয়ারেন বাফেট সম্পর্কে লেখা বই এর সংখ্যা অজোরসো কিন্তু বাফেট এর সম্পত্তি শুধু বিনিয়োগ এর জন্য হয় না হয়েছে কারণ তিনি বিনিয়োগ অনেক কম বয়েস থেকেই করেছেন তিনি তার সম্পত্তির বেশির ভাগ অর্জন করেছেন পঞ্চাশ বছর পেরিয়ে যাবার পর যদি তিনি তিরিশবছর থেকে বিনিয়োগ করা শুরু করতেন তাহলে আজ হয়তো তার নাম আমরা কেও জানতাম না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

অর্থাৎ সম্পদশালী হওয়ায় ও সম্পদশালী থাকা সম্পদশালী হওয়ার অনেক উপায় রয়েছে কিন্তু সম্পদশালী থাকা ততটাও সহজ নয় লেখক এই রকম কিছু মানুষের উদাহরণ দিয়েছেন যারা সাহসি পদক্ষেপ ও ভাগের জোরে সম্পদশালী তো হয়েছিনেল কিন্তু শেষ পর্যন্ত তারা সম্পদশালী থাকতে পারেনি সম্পদশালী থাকার জন্য ইটা মাথায় রাখা দরকার যে পূর্বের কোনো সাফল্য নিজে বার বার পুনরাবৃত্তি ঘটবে তার কোনো নিশ্চিয়তা নেই এক্ষেত্রে ওয়ারেন বাফেটের বিনিয়োগ পদ্ধতি বহু চর্চা রয়েছে তিনি কি ভাবে করেছেন কি কি করেছেন অনেকেই জানতে চান কিন্তু সাথে সাথে এটা জানা দরকার তিনি কি কি করেন নি তিনি কখনোই দেনায় ডুবে যাননি stock market এ বহু ধস তিনি নিজের চোখে দেখেছেন কিন্তু উদবিগ্ন হয়ে তিনি তার share কখনোই বিক্রি করেন নি তিনি কেন রকম অবাঞ্চিত ঝুঁকি নেন নি যাতে অত্র সময় নষ্ট হয় তিনি কখনোই একটি মাত্রিক ও একটি মাত্র কৌশল কে অবলম্বন করে বসে থাকেনি এবং সর্ব পড়ি কখনোই বিনিয়োগ যে কোন বিষয়ে পড়ি কল্পনা থাকা খুব দরকার কিন্তু পরিকল্পনা সব চেয়ে গুরুত্ব পূর্ণ অংশ হলো পরিকল্পনা অনুযায়ী না চলার পরিকল্পনাও করে দেখান একটু উদাহরণ দিলে আপনি বুজতে পারবেন ধুরুন আপনি আগামী দশ বছর অন্তত তিন percent সুদের হার পাবেন সেই অনুযায়ী আর্থিক পরিকল্পনা করলেন কিন্তু আপনার এমন ভাবে বিনিয়োগ বা সঞ্চয় করা দরকার যাতে ten percent এর বদলে যদি মাত্র eight percent এ সুদ পান তাতেই যেন আপনাকে কোনো অসুবিধায় পড়তে না এরপর বলছেন deals you win আপনি অর্ধেক সময় ভুল হলেও ভাগ্য গড়েতুলতে পারেন অন্যতম সেরা বিনিয়োগ করি পিটার লিংক বলেছিলেন আপনি ব্যাবসায়ী অসাধারণ ধকতা সম্পূর্ণ হলেও আপনি দশ এর মধ্যে ছবার সঠিক হবেনা আপনি ঠিক বা ভুল সেটা গুরুত্বপূর্ণ নোই গুরুত্ব পূর্ণ হলো ঠিক হয়ে আপনি কত টাকা উপার্জন করেন আর ভুল হয়ে কতটাকা খোয়ালেন আপনি অর্ধক সময় ভুল হয়েও ভাগ্য গড়ে তুলতে পারেন next বলছেন freedom বা স্বাধীনতা সম্পদশালী হতে গেলে কি কয়েকশো কোটি টাকা থাকা প্রয়োজন তা নোই আপনি প্রকৃত সম্পদ শালী তখনি হবেন যেকোন আপনি নিকের মতো করে সময়কে নিয়ন্ত্রণ করতে পারবে কারণ পৃথিবীর সব থেকে মূল্যবান বস্তু হলো

এই সমস্ত কিছুর নিয়ন্ত্রণ যদি আপনার হাতে থাকে তবেই আপনি স্বাধীন এর পর বলছেন man in the paradox প্রায় সো রোখে সম্পদ শালী হতে চাই অন্যের কাছে গুরুত্ব পাওয়ার জন্য দামি বাড়ি বা গাড়ি এই সবের মাধ্যমে তারা অন্যের কাছে নিজেদের গুরুত্ব পূর্ণ হিসাবে তুলে ধরতে চায় কিন্তু বাস্তব হলো আপনি যেকোন কোনো দামি গাড়ি চেপে যান তখন খুব কম লোকেই আপনাকে লক্ষ করে বা গুরুত্ব দেয় তারা ওই গাড়িটাকেই দেখে এবং নিজেদের মনে ওই রূপ সম্পদ অর্জনের স্বপ্ন দেখে সুতরাং কোনো দামি বস্তু নোই যা আপনি বাস্তবে পেতে চান তা হল সম্মান ও শ্রদ্ধা next বলছেন wealth is what do you dont speech অর্থাৎ সম্পদ সেটাই যেটা খালি চোক দেখা যাই না অন্যের বাড়ি গাড়ি বা জীবনযাত্রা দেখে প্রভাবিত হবেন না কারণ আপনি শুধু বাইরেটা দেখছেন ভেতরটা নয় কারণ বিরাট বারিদেখে ভাবছেন সে খুব ধোনি খুঁজে নিয়ে দেখুন সে কতোটাকার home loan নিয়ে বসে আছে social media তে লোকজনের বেড়ানো দেখে ভাবছেন তারা খুব ফুর্তিতে আছেন লোকেরা গুরতে যাওয়ার জন্য টাকা ধার করতেও আজকাল পিছুপা হয় না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

তার থেকে গুরুতূপূর্ণ হলো আপনি কতটাকা সঞ্চয় করছেন সঞ্চয়ের জন্য কোনো নির্দিষ্ট কারণ খোজার দরকার নেই আপনার জমানো এক টাকা আপনাকে আপনার ভবিষতের সময় নিয়ন্ত্রণ দিতে পারে যেটা অমূল্য next বলছেন surprise পৃথিবী বিস্ময়কর এবং অতীতে ঘটে সমস্ত বিস্ময়কর ঘটনা থেকে আমাদের ভবিষতের বাধার সম্পর্কে সচেতন থাকা দরকার এবং মনে রাখা দরকার কখন কি ঘতেপারে তা আমরা কিছুই জানি না তাই ইতিহাসের কোনো ঘটনার পরিপেক্ষিতে কখনোই ভবিষ্যতের বিনিয়োগের সিদ্ধান্ত নিও উচিত নোই এর পর বলছেন room for errror লেখক বলছেন যে আপনি আপনার সঞ্চয় বা বিনিয়োগের ক্ষেত্রে

you will change ভবিষতের আর্থিক পরিকল্পনা করার ততটাও সহজ নোই যতটা মনে হয় কোন সময়ের সাথে সাথে মানুষের ইচ্ছা আখাঙ্খা ও লক্ষ পরিবর্তিত হতে থাকে জোকো আমরা কোনো লক্ষের কথা কল্পনা করি তখন বেশির ভাগ ক্ষেত্রে আমরা তার শুধু মাত্র ভালো দিক গুলো দেখি সেখানে কি কি সমস্যা হতে পারে সেগুলো ভাবতে পারি না ধুরুন আপনি কোনো নামি company তে চাকরির লক্ষে এগিয়ে চলেছেন আপনার কল্পনা করে ভালো লাগছে আপনি এখানকার উচ্চপদস্থ কর্মচারি আপনার বাড়ি গাড়ি সবি হয়েছে এছাড়াও অন্যের কাছে সম্মানও পাচ্ছেন কিন্তু আপনি যেগুলো কল্পনা করতে পারছেন না যে জায়গা~যে এই জায়গায় পৌঁছে কতটা কাজের চাপ ও stress থাকবে বা নিজের মতো করে কাটানোর সময় থাকবে কি না হতেপারে আপনাকে আপনার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 আর্থিক পরিকল্পনা বিরা~বিরাট প্রভাব ফেলে কারণ আপনি এবং আপনার পারি পারসিক পরিস্থিতি সর্বদাই বদলাতে থাকবে next বলছেন nothing is free প্রত্যেক জিনিসেরি মূল্য দিতে হয় বিনা মূল্যেই পৃথিবীতে কিছুই হয় না ঠিক তেমনি বিনিয়োগ বা investment এর ক্ষেত্রে যে মূল্য দিতে হয় তা হলো ঘোলাটে লিথি ও অনিশ্চয়তা এই মূল্য অনিকেই দিতে চান না কারণ এর থেকে যে return পাওয়া যাবে যে তৎকলহনাত বা সঙ্গে সঙ্গে পাওয়া যাই না এই আমরা সেটারই দাম দিতে চাই যেটা আমার সঙ্গে সঙ্গে মূল্যের বিনিময়ে পাই বলছেন you and me অন্য কেও যতই আর্থিক বিষয়ে জ্ঞান সম্পূর্ণ হন~হোক না কেন নিজের আর্থিক পরিকল্পনা সিদ্ধান্ত কখনোই অন্যের উপর ছেড়ে দেবেন না কারণ প্রতকের জীব আলাদা লক্ষ ইচ্ছা ও উদ্দেশ্য গুলো আলাদা এতে লেখন বলেন the seduction of pessimism Cyber নিরাপত্তা কি Cyber নিরাপত্তা হল internet সংযুক্ত Cyber নিরাপত্তা হল internet সংযুক্ত system যেমন hardware software এবং cyber হুমকি থেকে data র সুরক্ষা data center এবং অন্যান্য computerise system এ অনুমোদিত access থেকে রক্ষা করার জন্য ব্যক্তি এবং উদ্যোগ গুলি অনুশীলনটি ব্যবহার কর একটি শক্তিশালী cyber নিরাপত্তা কৌশল একটি সংস্থা বা ব্যবহারকারীর system এবং সংবেদনশীল data access পরিবর্তন মুছে ফেলা ধ্বংস করা প্রতিরোধ করে সঞ্চালন বা সাদাবতীর জন্য design করা দূষিত আক্রমণের বিরুদ্ধে একটি ভালো নিরাপত্তা ভঙ্গি প্রদান করে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

cyber নিরাপত্তার গুরুত্ব বাড়ছে cyber আক্রমণ কারী এবং আক্রমণের কৌশল গুলি ক্রমবর্ধমান পরিমাণ এবং পরিসীমিত তা সমস্যাটিকে আরও বাড়িয়ে তোলে cyber নিরাপত্তার উপাদান গুলি কি কি

এই বিভাগে নিম্নলিখিত অন্তর্ভুক্ত application নিরাপত্তা তথ্য বা data নিরাপত্তা network নিরাপত্তা দুর্যোগ পুনরুদ্ধার ব্যবসায় ধারাবাহিকতা পরিকল্পনা

system গুলি কে রক্ষা করার জন্য সংস্থানগুলি নিবেদিত ছিল যদিও কম পরিচিত হুমকি গুলি সুরক্ষিত ছিল না এটি আর যথেষ্ঠ কৌশল নয় পরিবর্তনশীল নিরাপত্তা ঝুঁকির সাথে তাল মিলিয়ে চলতে আরো সক্রিয় এবং অভিযোজিত পদ্ধতির প্রয়োজন বেশ কয়েকটি নেতৃস্থানীয় cyber নিরাপত্তা পরামর্শকারী সংস্থার নির্দেশিকা প্রদান করে উদাহরণস্বরূপ national institute of standard and technology NIST পরিচিত এবং অজানা হুমকির মাধ্যমে বিরুদ্ধে সুরক্ষার জন্য একটি ঝুঁকি মূল্যায়ন কাঠামোর অংশ হিসাবে অবিচ্ছিন্ন পর্যবেক্ষণ ব্যবহার করে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

এবং শেষ point device এর জন্য নিরাপত্তা নিয়ন্ত্রক সম্মতি ব্যবসা ধারাবাহিকতা বিকাশকারী অংশীদার গ্রাহক stack holder এবং কর্মচারীদের জন্য উন্নত কোম্পানির খ্যাতি এবং বিশ্বাস

cyber হুমকি থেকে তথ্য এবং অন্যান্য সম্পদ রক্ষা করতে এটি প্রয়োজনীয় যা অনেকগুলি রূপ নেয় cyber হুমকির প্রকারের মধ্যে রয়েছে malware হলো এক ধরনের ক্ষতিকারক software যাতে যে কোন file বা programme ব্যবহার করে computer ব্যবহারকারীর ক্ষতি করা যায় বিভিন্ন ধরনের malware এর মধ্যে রয়েছে worm virus trozen এবং spy ward lancer হলো অন্য ধরনের malware যাতে আক্রমনকারী শিকারের computer system file গুলিকে lock করে সাধারণত encryption এর মাধ্যমে এবং decript ও unlock করার জন্য অর্থ প্রদানের দাবি করে সামাজিক প্রকৌশল একটি আক্রমণ যা মানুষের মিথস্ক্রিয়া উপর নির্ভর করে এটি সাধারণত সুরক্ষিত সংবেদনশীল তথ্য পেতে ব্যবহারকারীদের নিরাপত্তা পদ্ধতি ভঙ্গ করতে প্ররোচিত করে fishing হলো সামাজিক প্রকৌশলের একটি root যেখানে প্রতিরতা প্রতারণামূলক email বা text message পাঠানো হয় যা দেখে মনে হয় তারা সম্মানিত বা পরিচিত উৎস থেকে এসেছে প্রায়শই এলোমেলো আক্রমণ এবং প্রয়াশই প্রতিরতার আপতারণামূলক email দেখে আক্রমণ এই বার্তাগুলি উদ্দেশ্য credit card বা login তথ্যের মত সংবেদনশীল চুরি করা fear fishing হলো এক ধরনের fishing যা একজন ব্যবহারকারী প্রতিষ্ঠান বা ব্যবসা কে লক্ষ্য করে অভ্যন্তরীণ হুমকি হলো নিরাপত্তা লংঘন বা মানুষের দ্বারা সৃষ্ট ক্ষতি উদাহরণস্বরূপ কর্মচারী ঠিকাদার বা গ্রাহক অভ্যন্তরীণ হুমকি দূষিত বা প্রকৃতির বেপরোয়া হতে পারে distribute এর denaol off service DDOS আক্রমণ হলো সেই গুলি যেখানে একাধিক system একটি target system এর traffic ব্যবহৃত ব্যাহত করে এ যেমন একটি server website বা অন্যান্য network resources বার্তা সংযোগের অনুরোধ বা packet এর সাথে লক্ষ্যকে প্লাবিত করে আক্রমণকারীরা system কে ধীর করে দিতে পারে বা এটিকে বিপর্যস্ত করতে পারে এটি ব্যবহার করা থেকে বৈধ traffic প্রতিরোধ করতে পারে advance percectent thred APT হলো দীর্ঘমেয়াদি লক্ষ্য বস্তু আক্রমণ যেখানে একজন আক্রমনকারী একটি network কে অনুপ্রবেশ করে এবং data চুরি করার লক্ষ্যে একটি বর্ধিত সময়ের জন্য সনাক্ত করা যায়না man in the middle MITM আক্রমণ হলো stelth আক্রমণ যেখানে একজন আক্রমণকারী দুই পক্ষের মধ্যে বার্তাগুলি কে আটকায় এবং relay করেন যারা বিশ্বাস করে যে তারা একে অপরের সাথে যোগাযোগ করছে অন্যান্য সাধারণ আক্রমনের মধ্যে রয়েছে botnet crive by download আক্রমণ শোষণ kit malware typing fishing শংসাপত্র traffic আক্রমণ sos site scripting SSS আক্রমণ SQL injection আক্রমণ ব্যবসায়ীক emails up BEC এবং শুন্য দিনের শোষণ শিশু cyber নিরাপত্তার challenge কি কি hacker দের দ্বারা data হারানো গোপনীয়তা ঝুঁকি ব্যবস্থাপনা এবং cyber নিরাপত্তা কৌশল পরিবর্তন করা অদূর ভবিষতে cyber হামলার সংখ্যা কমবে বলে আশা করা যাচ্ছে না অতিরিক্তভাবে আক্রমণের জন্য বর্ধিত entry point এই যেমন internet of things এর আবির্ভাব এবং ক্রমবর্ধমান আক্রমণের পৃষ্ঠ network এবং device গুলিকে সুরক্ষিত করার প্রয়োজনীয়তা বাড়িয়ে তোলে মূল challenge গুলি যেগুলিকে ক্রমাগত ভাবে মোকাবেলা করতে হবে তার মধ্যে রয়েছে ক্রমবর্ধমান হুমকি data বন্যা cyber নিরাপত্তার সচেতনতা প্রশিক্ষণ কর্মীধারটি এবং দক্ষতার ভাগ এবং সরবরাহ change এবং তৃতীয় পক্ষের ছুটি বিবর্তিত হুমকি cyber নিরাপত্তার সবচেয়ে সমস্যাযুক্ত উপাদানগুলির মধ্যে একটি হলো নিরাপত্তা হুমকির বিকশিত প্রকৃতি নতুন প্রযুক্তি আবির্ভাব হওয়ার সাথে সাথে প্রযুক্তি নতুন বা বিভিন্ন উপায়ে ব্যবহৃত হয় আক্রমন গড়ে ওঠে নতুন পথ আক্রমণের এই ক্রমাগত পরিবর্তন এবং অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলা সেই সাথে তাদের বিরুদ্ধে সুরক্ষার জন্য অনুশীলনগুলী update করা challenging হতে পারো তথ্য বন্যা এছাড়াও সংস্থাগুলি তাদের এক বা একাধিক পরিষেবা ব্যবহার করে এমন বাক্তিত্তের ওপর প্রচুর সম্ভাব্য data সংগ্রহ করতে পারে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে একটি cyber অপরাধী সম্ভবনা যে ব্যক্তি ব্যাক্তিগত ভাবে সনাক্ত যোগ্য তথ্য PII চুরি করতে চায় বা অন্য উদ্বেগের বিষয় উদাহরণস্বরূপ cloud এ PII সঞ্চয় সঞ্চর করে এমন একটি সংস্থা যান স~ সময়ের আক্রমণের শিকার হতে পারে সংগঠনগুলোর তা করা উচিত একটা মেঘ লঙ্ঘণ প্রতিরোধ করতে তারা কি করতে পারেন cyber নিরাপত্তা সচেতনতা প্রশিক্ষণ cyber security programme গুলি কেও শেষ ব্যবহারকারী শিক্ষাকে সম্মোধন করা উচিত কর্মচারীরা ঘটনাক্রমে তাদের laptop বা mobile device এর কর্মক্ষেত্র হুমকি এবং দুর্বলতা আনতে পারে একই ভাবে তারা ও নিরাপদ ভাবে কাজ করতে পারে উদাহরণস্বরূপ link গুলি তে click করা বা fishing email গুলি থেকে সংযুক্তি গুলি ডাউনলোড করা cyber security তে কিভাবে automation করা হয় fiber হুমকির ক্রমবর্ধমান সংখ্যা এবং পরিসিমিয়তা থেকে company গুলিকে সুরক্ষিত রাখার জন্য automation একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে উচ্চ volume data stream সহ এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা AI machine learning ব্যবহার করে তিনটি প্রধান বিভাগের cyber নিরাপত্তা উন্নত করতে সাহায্য করতে পারে হুমকি সনাক্তকরণ AI platform গুলি data বিশ্লেষণ করতে পারে এবং পরিচিত হুমকি সনাক্ত করতে পারে সেই সাথে প্রথম হুমকির পূর্বাভাস পেতে পারে হুমকির প্রতিক্রিয়া AI platform গুলি সুরক্ষার সুরক্ষা গুলি তৈরি করে এবং স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করে মানুষের বৃদ্ধি নিরাপত্তা পেশাদার রাখ প্রায়ই সতর্কতা এবং পুনরাবৃত্তিমূলক কাজ গুলির সাথে over load হয় AI স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংক্রিয়ভাবে কর্মঝুঁকির alarm trijan করে এবং বড়ো data বিশ্লেষণ ব্যবহার করে এবং সতর্কতাগুলি আরো পুনরাবৃত্তিমূলক কাজগুলিকে স্বয়ংক্রিয় করে ক্লান্তি দূর করতে সাহায্য করতে পারে মানুষকে আরো পরিচালিত কাজের জন্য মুক্ত করে cyber নিরাপত্তায় career এর সুযোগ কি যেহেতু cyber হুমকি ল্যান্সকে কে প্রসারিত হচ্ছে এবং নতুন হুমকির উদ্ভব হচ্ছে যেমন IOT হুমকি ব্যক্তিদের cyber নিরাপত্তা সচেতনতা এবং hardware এবং software দক্ষতা প্রয়োজন coep information security officer CISO হলেন সেই ব্যক্তি যিনি সমগ্র সংস্থা জুড়ে নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করেন এবং IT নিরাপত্তা বিভাগের কার্যক্রম তত্ত্বাবধান করেন

এবং সমর্থন করার জন্য দায়ী একটি নিরাপত্তা বিশ্লেষক এর বিভিন্ন ধরনের দায়িত্ব রয়েছে যার মধ্যে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়ন্ত্রণের পরিকল্পনা করা ডিজিটাল file রক্ষা করা এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা audit পরিচালনা করা অনুপ্রবেশ পরীক্ষক নৈতিক হ্যাকার যারা system network এবং application এর নিরাপত্তা পরীক্ষা করে অপব্যবহারকারীদের দ্বারা শোষিত হতে পারে এমন দুর্বলতার সন্ধান করে thret hunter রা হলো হুমকি বিশ্লেষক যাদের উদ্দেশ্য হলো দুর্বলতা

security operation maneger FOC maneger এবং বিশ্লেশক নিরাপত্তা তদন্তকারী cripto graffer এবং নিরাপত্তা প্রশ~ প্রশাসক নিরাপত্তা ব্যবহারকারী cripto graffer এবং নিরাপত্তা প্রশাসক নিরাপত্তা ব্যবহারকারী cripto graffer এবং নিরাপত্তা প্রশাসক তাদের মধ্যে রয়েছেন প্রযুক্তি হল প্রজনন পদ্ধতি তে ব্যাবহার এর লক্ষ্য অর্জনে scan প্রয়োগ প্রযুক্তি শব্দের অর্থ এই ধরনের প্রচেষ্টার ফলাফল এছাড়াও উৎপাদিত পণ্য হতে পারে যার মধ্যে মুক্ত সরঞ্জাম যেমন পাথর বা machine এবং software এর মতো অস্পষ্ট উভয় অন্তর্ভুক্ত প্রযুক্তি বিজ্ঞান প্রকৌশল এবং দৈনন্দিন জীবনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রযুক্তিগত উন্নয়ন সমাজে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে প্রাচীনতম পরিচিত প্রযুক্তি হল পাথরের হাতিয়ার যা প্রাগঐতিহাসিক সময় ব্যবহৃত হতো সময়কালে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছিল যা বড়ো উচুকে মানুষের মস্তিষ্কের বিকাশ এবং ভাষার বিকাশে অবদান দেখেছিলো পাওয়া যায় গ্রহণযুগে শাখা উদ্ভাবন বৃহত্তর ভ্রমণ এবং আরো জটিল machine তৈরির অনুমতি দেয় printing press telephone এবং internet অন্যান্য সাম্প্রতিক প্রযুক্তিগত উদ্ভাবনের মধ্যে যোগাযোগের বাধা কমিয়েছে এবং একটি জ্ঞান অর্থনীতির সূচনা করেছে যদিও প্রযুক্তি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখে এবং মানুষের মঙ্গলকে উন্নত করে এটি দূষণ বা সম্পদ রাশের মত নেতিবাচক প্রভাব ফেলে automation এর ফলে প্রযুক্তিগত বেকারত্বের মতো সামাজিক ক্ষতিও হতে পারে বা হতে পারে ফলস্বরূপ প্রযুক্তির ভূমিকা ও ব্যবহার প্রযুক্তির নৈতিকতা এবং সম্ভাব্য ত্রুটিগুলি প্রশমিত করার উপায় গুলি সম্পর্কে চলমান দার্শনিক এবং রাজনৈতিক বিতর্ক রয়েছে প্রযুক্তি হলো সতেরো শতকের গোড়ার দিকে systematic treatment গ্রিক শিল্প নৈপুণ্য এবং অধ্যয়ন জ্ঞান থেকে বোঝানো একটি শব্দ এটি প্রাচীন গ্রিক থেকে উদ্ভূত যার অর্থ জিনিস তৈরির জ্ঞান যার মধ্যে স্থাপত্যের মত কার্যকলাপ অন্তর্ভুক্ত ছিল

navigation বা মুদ্রণ সে গুলির জন্য সরঞ্জাম বা যন্ত্রের প্রয়োজন হোক না কেন শিল্প ও কারুশিল্পের technic এবং যেহেতু প্রযুক্তির মধ্যে পার্থক্য ইংরেজিতে অনুপস্থিত উভই প্রযুক্তি হিসেবে অনুবাদ করা হয়েছিল এই শব্দটি আগে ইংরেজিতে অস্বাভাবিক ছিল এবং massachusetts institute of technology র মত বেশিরভাগকে academic discipline বলা হতো কুড়ি শতকে বৈজ্ঞানিক অগ্রগতি এবং দ্বিতীয় শিল্প বিপ্লবের ফলে

প্রাথমিকভাবে homineed রা পর্যবেক্ষণ এবং trail এবং ত্রুটির মাধ্যমে সরঞ্জামগুলি তৈরি করেছিল প্রায় দুই মায়া million বছর আগে তারা একটি নুড়ি থেকে flesk হাতুড়ি দিয়ে একটি ধারালো হাত কুড়াল তৈরি করে প্রথম পাথরের সরঞ্জাম তৈরি করতে শিখেছিল এ প্রথা পঁচাত্তর কেয়া হাজার বছর আগে থেকে শুরু হয় চাপ উন্নত হয়েছে অনেক ভালো কাজ করার অনুমতি দিয়েছে আগুনের আবিষ্কার কে চার্লস ডারউইন সম্ভবত মানুষের দ্বারা নির্মিত সর্বশ্রেষ্ঠ আবিষ্কার বলে বর্ণনা করেছেন প্রত্নতাত্ত্বিক খাদ্যতালিকাগত এবং সামাজিক প্রমান অন্তত one point five মায়া নিরন্তর মানুষের আগুনের ব্যবহার নির্দেশ করুন কাঠ এবং কাঠ কয়লা দিয়ে জ্বালানো আগুন প্রাথমিক মানুষের খাদ্যের জন্য জ্বালানি দিয়েছিল এটি রান্না কে তার হজম ক্ষমতা বাড়াতে এবং পুষ্টির এর পুষ্টির মান উন্নত করতে এবং খাওয়া যেতে পারে এমন খাবারের সংখ্যা বাড়াতে দেয় খাওয়া রান্নার hypothesis প্রস্তাব করে যে রান্না করার ক্ষমতা হোমিনিট মস্তিষ্কের আকার বৃদ্ধি করে যদিও কিছু গবেষক প্রমানটিকে অমীমাংসিত বলে মনে করেন প্রত্নতাত্ত্বিক প্রমাণ সাতশো নব্বই সালের দিকের গবেষকরা বিশ্বাস করেন যে এটি মানুষের সামাজিকীকরণ কে ত্বরান্বিত করার ক্ষমতা রাখে এবং এটি ভাষার উত্থানে অবদান রাখতে পারে Palaeolithic যুগে করা অন্নান্য প্রযুক্তি গত অগ্রগতির মধ্যে রয়েছে পোশাক এবং আশ্রয় কিন্তু প্রত্নতাত্ত্বিকরা নব্বই থেকে একশো কুড়ি কেয়া এবং চারশো পঞ্চাশ কেয়ার প্রত্নতাত্ত্বিক প্রমাণ পেয়েছেন Palaeolithic যুগের অগ্রগতির সাথে সাথে বাসস্থান গুলি আরও compact এবং আরো বেশি হয়ে ওঠে বিস্তরিত হয়ে ওঠে তিনশো আশি কেয়ার প্রথম দিকে মানুষ কাঠের অস্থায়ী তৈরি করেছিল পোশাক পশম এবং শিকার করা প্রাণীর চামড়া থেকে অভিযোজিত মানবতা শীতল অঞ্চলে চলে গেছে ছড়িয়ে সাহায্য মানুষ প্রায় দুশো কেয়ার আফ্রিকা থেকে বেরিয়ে যেতে শুরু করে প্রাথমিকভাবে ইউরেশিয়া চলে যায় নিওলিথিক নিওলিথিক বিপ্লব বা প্রথম কৃষি বিপ্লব প্রযুক্তিগত উদ্ভাবনে ত্বরান্বিত করে এবং এর ফলে সামাজিক জটিলতা বৃদ্ধি পায় পালিশ করা পাথরের কুড়াল এর উদ্ভাবন একটি বড় অগ্রগতি যা বৃহদাকারের বন ছাড়পত্র এবং চাষের অনুমতি দেয় নিওলিথিক কিন্তু আদিতে পালিশ করা পাথরের অক্ষের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পায় আয়ারল্যান্ডের মত কিছু অঞ্চলে একটি প্রাক নেসোলিথিক যুগে ব্যবহৃত হতো অনুমোদিত কারণ বাচ্চাদের যাযাবরদের ঘোরাঘুরি করার দরকার নেই উপরন্তু শিশুরা শিকারে কার্যক্রমে অংশগ্রহণের চেয়ে সহজে ফসল ফলাতে শ্রম দেয় অবদান রাখতে পারে প্রাচীন আগুন ব্যবহার করার পর মানুষ শক্তির অন্যান্য রূপ আবিষ্কার করেছিল বায়ু শক্তির প্রথম পরিচিত ব্যবহার হল পাল তোলা সমুদ্রের নিচে সবচেয়ে প্রাচীন জাহাজ নীলনদের নৌকার রেকর্ড প্রায় সাত হাজার BCES প্রাগৈতিহাসিক সময় থেকে মিশরী ওরা সম্ভবত তাদের জমি নিয়ন্ত্রণ করতে

প্রত্নতাত্ত্বিকরা অনুমান করেন যে চাকাটি স্বাধীনভাবে আবিষ্কৃত হয়েছিল সেই সাথে মেসোপটেমিয়ার বর্তমান ইরাকে উত্তর ককেশাস মেকআপ সংস্কৃতি এবং মধ্য ইউরোপে সময়ের অনুমান পাঁচ হাজার পাঁচশো থেকে

মৃৎপাত্রে পুরাতন টুকরা ও পাওয়ার গেছে দ্রুত ঘূর্ণমান চা কুমারের চাকা মৃৎপাত্রের প্রাথমিক ব্যাপক উৎপাদনে সক্ষম করে কিন্তু এই শক্তি এটি একটি transformer হিসেবে চাকার ব্যবহার ছিল জলের চাকা wind mill এবং এমনকি trade mill এর মাধ্যমে যা অমানব শক্তির উৎস গুলির ব্যবহারে বিপ্লব ঘটিয়েছিল প্রথম দুটি চাকা travels থেকে গাড়ি তৈরি করা হয়েছিল এবং মেসোপটেমিয়া এবং ইরানের তিন হাজার খ্রিষ্টপূর্বাব্দে প্রথম ব্যবহার করা হয়েছিল প্রাচীনতম নির্মাণ গুলি হল রাস্তা tour এর শহর রাজ্যে পাথর পাকা রাস্তা হয়েছে যা প্রায় চার হাজার বিসি এবং ইংল্যান্ডের গ্লাস্টন মারিড জলাভূমির মধ্য দিয়ে কাঠের রাস্তা প্রায় একই সময় থেকে প্রথম দীর্ঘ দূরত্বের রাস্তা প্রায় তিন হাজার পাঁচশো খ্রীষ্টপূর্বাব্দে ব্যবহার করা হয়েছিল যা পারস্য উপসাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দুই হাজার চারশো কিলোমিটার প্রসারিত ছিল কিন্তু কাঁচা ছিল এবং শুধুমাত্র আংশিক ভাবে সংরক্ষিত ছিল উত্তর দিকে কেনর প্রাসাদ নেতৃস্থানীয় পঞ্চাশ কিলোমিটার রাস্তা প্রভাব প্রযুক্তিগত পরিবর্তন দীর্ঘমেয়াদি অর্থনৈতিক বৃদ্ধির একক সর্বশ্রেষ্ঠ কারণ শক্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার অনুমতি দেয় প্রথমে আগুন আসে যা বিভিন্ন ধরনের খাবার কে ভোজ্য করে তোলে এবং তাদের হজম করার জন্য শারীরিক ভাবে কম চাহিদা ছিল অগ্নিশিখার বা বাণিজ্যের জন্য ব্যবহৃত টিন পিতল এবং লোহার সরঞ্জাম গুলির বন্ধ ও ব্যাবহার কেও সক্ষম করে তারপরে কৃষি বিপ্লব এসেছিল মানুষের আর বেঁচে থাকার জন্য শিকার বা জড়ো হওয়ার দরকার নেই যায় এবং শহর ও শহরে বসতি স্থাপন শুরু করে সেনাবাহিনীর সাথে আরো জটিল সমাজ গঠন করে এবং ধর্মের আরো সংগঠিত রূপ প্রযুক্তি গুলি বর্ধিত সমৃদ্ধি উন্নত স্বাচ্ছন্দ এবং জীবনযাত্রার মান এবং চিকিৎসা উন্নয়নের মাধ্যমে মানব কল্যাণে অবদান রেখেছে কিন্তু তারা বিদ্যমান সামাজিক স্তরবিন্যাস কে ব্যবহৃত করতে পারে দূষণ ঘটায় হতে পারে এবং ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষতি হতে পারে ঘটতে পারে সাম্প্রতিক বছরগুলি গণতন্ত্র এবং অর্থনৈতিক ও সামাজিক জীবনে সম্ভাব্য প্রভাব সহ সামাজিক media র সংস্কৃতির গুরুত্ব বৃদ্ধি করেছে প্রাথমিকভাবে internet কে একটি মুক্তি প্রযুক্তি হিসেবে দেখা হতো যা জ্ঞানকে গণতন্ত্রকরন করবে শিক্ষায় প্রবেশাধিকার উন্নত করবে এবং গণতন্ত্রকে উন্নত করবে আধুনিক গবেষণায় বিকৃতি মেরুকরণ ঘৃণা মূলক বক্তব্য এবং প্রপাগণ্ডা অন্তর্ভুক্ত উনিশশো সত্তর এর দশক থেকে পরিবেশের উপর প্রযুক্তির প্রভাব সমালোচনা করা হয়েছে যার ফলে সৌর বায়ু এবং অন্যান্য ধরনের পরিষ্কার শক্তিতে বিনিয়োগ বৃদ্ধি প্রয়োগ বৃদ্ধি পেয়েছে এছাড়া উৎপাদিত পণ্য হতে পারে তার মধ্যে মূর্ত সরঞ্জাম যেমন পাথর বা machine এবং software এর মত অস্পষ্টভাবে উভয় অন্তর্ভুক্ত প্রযুক্তি প্রযুক্তি হল প্রজনন পদ্ধতিতে ব্যবহারিক লক্ষ্য অর্জনের জন্য জ্ঞানের প্রয়োগ প্রযুক্তি শব্দের অর্থ এই ধরনের প্রচেষ্টার ফলাফল প্রযুক্তিগত উন্নয়ন সমাজে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে প্রাচীনতম পরিচিতি প্রযুক্তি হল পাথরের হাতিয়ার যা প্রাগঐতিহাসিক সময় ব্যবহৃত হতো প্রযুক্তি বিজ্ঞান প্রকৌশল এবং দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সময়কালে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছিল চা বরফ যুগের মানুষের মস্তিষ্কের বিকাশ এবং ভাষার বিকাশের অবদান রেখেছিল পাওয়া যায় ব্রোঞ্চ যুগে চাকার উদ্ভাবন বৃহত্তর ভ্রমণ এবং আরো জটিল machine তৈরির অনুমতি দেয় printing press telephone এবং internet অন্যান্ন সম্প্রতিক প্রযুক্তিগত উদ্ভাবনের মধ্যে যোগাযোগের বাধা কমিয়েছে এবং একটি জ্ঞান অর্থনীতির সূচনা করেছে যদিও প্রা~ প্রযুক্তি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখে এবং মানুষের মঙ্গল কে উন্নত করে এটি দূষণ বা সম্পদের রাসের মতো নেতিবাচক প্রভাব ফেলে automation এর ফলে প্রযুক্তিগত বেকারত্বের মতো সামাজিক ক্ষতিও হতে পারে বা হতে পারে ফলস্বরূপ প্রযুক্তির ভূমিকা ও ব্যবহার প্রযুক্তি নৈতিকতা এবং সম্ভাব্য ত্রুটিগুলি প্রশমিত করা উপায় গুলি সম্পর্কে চলমান দার্শনিক এবং রাজনৈতিক বিতর্ক রয়েছে প্রযুক্তি হল সতেরো শতকের গোড়ার দিকে systematic statement গ্রিকশিল্প নৈপুণ্য এবং অধ্যায়ন জ্ঞান থেকে বোঝানো একটি শব্দ এটি প্রাচীন গ্রিক থেকে উদ্ভূত যার অর্থ জিনিস তৈরী জ্ঞান যার মধ্যে স্থাপত্যের মত কার্যকলাপ অন্তর্ভুক্ত ছিল উন্নিশ শতকের শুরুতে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 বা মুদ্রণ সেগুলির জন্য সরঞ্জাম বা যন্ত্রের প্রয়োজন হোক না কেন শিল্প ও কারুশিল্পের একশো সতেরো technic এবং যেহেতু প্রযুক্তির মধ্যে পার্থক্য ইংরেজিতে অনুপস্থিত উভয় প্রযুক্তি হিসেবে অনুবাদ করা হয়েছিল